এস. সি. টি .সি. নাম্বার টোয়েন্টি ফাইভ বাই ওয়ান সেভেনটি ফাইভ জ্ঞানজ্যোতি ।

তাদের পিঠে ব্যাগ আছে। আশেপাশে ঘন জঙ্গল গাছপালা।

দুই জনের ড্রেস একই রকম গ্রিন কালার এর টি শার্ট ।

এটি ব্রীজ মতন করা। ব্রীজ -এর মধ্যে একটি সিঁড়ি দেখা যাচ্ছে। ব্রীজ -টির রঙ তুঁতের সাথে সাদা।

বাস গুলির রঙ সাদা সবুজ বর্ডার দেওয়া লেখা আছে এ. পি. এস. আর. টি. সি. ।